এটি আমাদের এলাকার একটি বইয়ের দোকান এই বইয়ের দোকানটি বেশ বড় এই বইয়ের দোকানটিতে সমস্ত রকমের বই খাতা পেন পেন্সিল পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি ডান্স একাডেমী । এই ডান্স একাডেমী টি বেশ বড়। এই ডান্স একাডেমী তে বিভিন্ন রকমের ডান্স প্রাকটিস করানো হয়ে থাকে।

একটি ব্যান্ড উপস্তিত হয়েছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে। এখানে খুব শীঘ্রই গানের অনুষ্ঠান আরম্ভ হবে এখানে প্রায় পাঁচশোর বেশি--

কোনো রকম অসুবিধা হয় না ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠান এই মসজিদে হয়।

প্রজেক্ট তারা বানাতে ব্যস্ত। খুব শিগগিরি তাদের এই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে তারপর সাবমিট করে দেবে।

এটি আমাদের এলাকার একটি কনস্ট্রাকশন বিল্ডিং এই কনস্ট্রাকশন বিল্ডিং -টি বহুতল এই কনস্ট্রাকশন বিল্ডিং -টির মধ্যে অসংখ্য দোকান--

বাড়িটি রাস্তার পাশে অবস্থিত বাড়িটির ভেতরে রয়েছে একটি বড় উদ্যান এই বাড়িটিতে অসংখ্য কক্ষ রয়েছে।

ছজন কর্মী কাজ করে এই এলাকার মানুষজনেরা এই সেলুনে তাদের চুল দাড়ি কেটে থাকে এখানে লেটেস্ট ডিসাইন -এর হেয়ার স্টাইল করা হয়।

এটি আমাদের এলাকার একটি পার্ক এই পার্ক -টি খুবই সুন্দর পার্ক -এর মধ্যে রয়েছে একটি জলাশয় এখানে পর্যটকরা এই জলাশয়ে নৌকোয় করে ভ্রমন করে থাকে।

এটি আমাদের এলাকার একটি পেট্রল পাম্প এই পেট্রল পাম্প টি রাস্তার পাশে অবস্থিত এই পেট্রল পাম্প টিতে কুড়ি জন কর্মী কাজ করে এই এলাকার মানুষজনেরা এই পেট্রল পাম্প থেকে পেট্রল ভোরে থাকে।

সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং স্টেজ এর কেন্দ্রে একটি খুব সুন্দর সিংহাসন রাখা হয়েছে এখানে--

এটি আমাদের এলাকার একটি দোকান। এই দোকানটি তেমন বড় নয় এই দোকানটি টিনের চালের এই দোকানটির মধ্যে।

এখানে রয়েছে একটি নদী । এই নদীটির দুই পারে রয়েছে সুন্দর ভূপ্রাকৃতিক দৃশ্য । এখানে--

মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এই বাস স্ট্যান্ড চত্বরটির চারিপাশে রয়েছে অসংখ বড় বড় বিল্ডিং ।

এটি আমাদের এলাকার একটি ঘর সাজানো সামগ্রীর দোকান বিভিন্ন রকমের ফুল ফুলদানি।

দূর দূরান্ত থেকে মানুষজন এই দোকানে তাদের প্রয়োজনীয় ঘর সাজানোর সামগ্রী কিনতে আসে এইখানে সবসময় প্রায় কাস্টোমার এর দেড় ভিড় লক্ষ্য করা যায়।

তাজা তাজা সবজি পাওয়া যায়। এখানে প্রায় পঞ্চাশটিরও বেশি সবজি ষ্টল রয়েছে। সবজির সঙ্গে সঙ্গে--

এটি আমাদের এলাকার একটি টুরিস্ট স্পট এ জাগাটি খুবই সুন্দর এখানে রয়েছে একটি পাহাড় এই পাহাড়ের চারিপাশে রয়েছে জঙ্--

এখানে কাস্টমার দেড় বসার জন্য অসংখ চেয়ার রয়েছে। ব্যাঙ্ক কর্মীদের ব্যবহার খুবই ভালো।

এই এলাকাটি তেমন জনবহুল নয়।

এটি আমাদের এলাকার একটি ওয়াটার পার্ক এই ওয়াটার পার্ক টি ভিতরটি খুবই সুন্দর এই ওয়াটার পার্ক টি--

এই নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এলাকার মানুষজন নদী থেকে মৎস আহরন করে জীবিকা নির্বাহন করে থাকে।

এটি আমাদের এলাকার একটি পার্লার । এই পার্লার - টি বেশ বড় পার্লারের ভিতরে ডেকোরেশন খুবই সুন্দর। এখানে প্রায় পনেরো জন কর্মী কাজ করে। এখানে--

এটি আমাদের এলাকার একটি জিম সেন্টার । এই জিম সেন্টার টি খুব সুন্দর এখানে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে যেগুলির সাহায্যে জিম প্রাকটিস করানো হয়ে থাকে। এখানে--

ট্রেনার খুবই ভালো ভাবে জিম এর প্রাকটিস করেন এখানে জিম প্রাকটিস করতে আসার জন্য--

এটি আমাদের এলাকার একটি বাজার এলাকা এই এলাকা টি বেশ জনবহুল। এখানে রাস্তার পাশে রয়েছে অসংখ বড় বড়--

বাড়ি ফ্লাট দোকান প্রবৃত্তি রাস্তার পাশে রয়েছে অসংখ্য খাবারের দোকান জামাকাপড়ের দোকান ষ্টল প্রবৃত্তি এখানে--

এটি আমাদের এলাকার একটি পুরোনো স্থাপত্য এই স্থাপত্য টি অনেক দিনের পুরোনো তাই স্থাপত্যটির গায়ে --

হচ্ছে এই ছৌনাচ দেখার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে এখানে বড় বড় মাদল ঢোল তবলা প্রভৃতি বাজিয়ে ছৌনাচ দেখানো হচ্ছে।

এটি আমাদের এলাকার একটি পর্যটন কেন্দ্র এই জায়গাটি খুবই সুন্দর এখানে রয়েছে একটি বড় ঝিল এই ঝিলে--

সুন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে এখানে মরসুমে প্রচুর মানুষ আসে এখানে বসন্ত কালে গাছগুলি থেকে পাতা ঝরে যায়।

কাঠের স্ট্রাকচার মারা হয়েছে এখানে--

কলেজ ক্যাম্পাস -এর সৌন্দর্য্যতা অনেক বৃদ্ধি করে। এই এলাকার স্টুডেন্ট -রা এই কলেজে পড়াশুনা করে এখানে পড়াশুনার মান খুবই উন্নত।